একটি ব্যক্তি তাজিয়ার কাঠামো সামলাচ্ছে বা সাজাচ্ছেন।

মানুষরা ঐতিহ্যবাহী পোশাকে রয়েছে এটি একটি ধর্মিক অনুষ্ঠান।

সবুজ গাছপালা ঘেরা এলাকা যা প্রকৃতির সুন্দর পরিবেশকে নির্দিষ্ট করে।

টাইলসে সাদা এবং লালচে বাদামী রঙের নকশা দেওয়া উপরের ছাদে এল_ই_ডি লাইট বসানো রয়েছে।

এটি রান্না স্টোরেজ খাবার পরিবেশনের জন্য ব্যবহার হতে পারে।

পাহাড়ে সবুজ গাছপালা বড় বড় পাথর এবং একটি ছোট্ট জলধারা প্রবাহিত হতে দেখা যাচ্ছে।

এটি কোনো পর্যতন স্থান বলে মনে হচ্ছে।

পাম্পটি খোলা জায়গায় ও কিছু গাছপালা ও রাস্তার পাশে অবস্থিত।

ওটি কংক্রিটের পিলার যা পুরোনো এবং ক্ষতিগ্রস্ত।

পিল্লারের গায়ে অনেক দাগ এবং খোদাই করা ল্যাখা রয়েছে।

দোকানের সামনে একটি মানুষ হাঁটাচলা করছে।

রাধাকৃষ্ণের মূর্তিতে ফুল ও বিভিন্ন অলংকারিক উপাদান দিয়ে সাজানো রয়েছে।

দোকানের সেলফ ও দোকানে রাখা অন্যান্য প্লাস্টিকের ফুল ও মালা দেখা যাচ্ছে।

মসৃন পাকা সড়ক যেখানে মাঝখানে ডিভাইডার রয়েছে।

তাই আধুনিক ডিজাইন এর লাইট পোস্ট ও বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে।

আকাশের রং দেখে মনে হচ্ছে এটি হয়তো ভোর সন্ধ্যার সময়।

প্ল্যাটফর্মের পাশে একটি ওভারব্রীজও দেখা যা--

যাত্রীরা এপার থেকে ওপারে যাওয়ার জন্য ওভারব্রিজের ব্যবহার করে থাকেন।

দোকানের সামনে বিভিন্ন পণ্য ঝুলিয়ে রাখা হয়েছে।

বৈদ্যুতিক সকেট যা দেওয়ালে স্থাপিত ছি--

ভবনটিতে গম্বুজ আকৃতির ছাদ দেখা যা--

সামনে কিছু মোটরসাইকেল ও গাড়ি পার্ক করা রয়েছে।

এটি একটি খাবারের স্টল ।

স্টিকের ঝুড়ি এবং ছোট বাটি যা খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হয়েছে।

টেবিলের ওপর ওষুধের বাক্স এবং কাগজপত্র রাখা রয়েছে।

আর বাকি রোগীরা লাইনে দাঁড়িয়ে আছেন।

আশেপাশে ভবনগুলি সজ্জিত যা উৎসবমুখী পরিবেশের ইঙ্গিত দেয়।

মেয়েরা ঐতিহ্যবাহী পোশাকে সাজগোজ করেছে।

আশেপাশে খোলা মাঠ এবং অনেক মানুষ যা ছট পূজার উপলব্ধি।

সজ্জা ও রঙিন আলো পরিবেশটিকে উৎসবমুখী করে তুলেছে বিভিন্ন ধরনের প্রতিমা ও পুতুল আমরা এখানে দেখতে পার --

এটি সম্ভবত পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনীর উপনিবেশ অবলম্বন করেছে।

কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে বা বসে আছেন যার দর্শকদের মধ্যে অংশগ্রহণকারী হতে পারে।

মেশিনের উপরে নীল রংয়ের কন্ট্রোল প্যানেল ।

এখানে সুচাদ্রিত মন্ডপ দেখা যাচ্ছে যা কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের।

সুইমিং পুল -এ চারিপাশ নীল ও সাদা রঙে ব্লক করা হয়েছে।